দিকে খেয়াল রাখতে হবে তা না আমাদের প্রত্যেক~প্রত্যেকের মানে বিষয়টা এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদের স্বাস্থ্য ঠিক থাকলে কিন্তু আমাদের দেশ ঠিক থাকবে সবাই ভালো হয়ে বেঁচে থাকতে পারবো। এটা শুধু নিজের দিকে তাকালে হবে না এটা আমাদেরকে নিয়ে কাজ করতে হবে যেন আমরা সবাই এই মানে স্বাস্থ্যসম্মত থাকতে পারি তো আহ হ্যাঁ, একদমই ঠিক বলেছেন আসলে হ্যাঁ, বলে যে স্বাস্থ্যই সকল সুখের মূল তো আহ এতো সুখ বা এই সুখের মূলটাকে আমাদের যদি, আহ আমরা যদি পেতে চাই তাহলে অবশ্যই আমাদের কে স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে করতে হবে আমরা নিজেরা সচেতন থাকবো আমাদের আশেপাশে মানুষদের সচেতন করতে হবে আহ শুধুমাত্র আহ হওয়ার জন্য কখনোই খাওয়ারের মধ্যে কোনো প্রকার খারাপ কিছু ব্যাবহার করা যাবে না যেহেতু আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর আর আমাদের ক্ষতি মানেই আমাদের দেশের ক্ষতি, আমাদের জাতির ক্ষতি এটা আমরা কখনোই চাইবো না।

hi আমি চুমকি আহ আমি আমার আহ উম life এ কিছু উম মানে বে~ ছেলেবেলাকার কিছু কথা আরকি share করতে চাইছি। আসলে আহ উম আমি যখন ছোট ছিলাম উম তখন আমার উম খুব কম বয়স, আড়াই বছর বয়স। তখন আমার দাদি মারা যায়। তো উম আমি তখনো দাদিকে দেখিনি। অ~ আমার মামার বাড়িরও দাদু ভাই কখনো ছিল না, মামার বাড়ি দাদিও মারা গেছিলো, অনেক আগে আমার মায়ের বিয়ের আগেই মারা গেছিলো। আর আমার উম এই বাড়ির দাদি ভাই তো সে আমার যখন আড়াই বছর বয়স তখন মারা গেছে। তো ছোট থেকে আমি কখনো দাদুর আদরটা পায়নি। দাদু কি জিনিস আবার যখন স্কুলে যেতাম দেখতাম টিফিনের সময় আমার বান্ধবীদের দাদুরা উম আসতো কিছু না কিছু নিয়ে আসতো, আমার এতো তখন খারাপ লাগতো। আর দাদু ডাকটা এমন আমি ছোটবেলাতে না কখনো কাউকে দাদু বলিনি। মানে দাদুর মতোন কেউ ছিলই না বয়স্ক করে। ওই বান্ধবীদের দাদুদেরকেই যা দাদু বলেছি। মানে উম নিজের দাদুর যে ভালোবাসাটা মানে দাদুর কাছ থেকে টাকা নেওয়া, পয়সা নেওয়া। হয়তো দু’টাকা। তখনকার দিনে দু’টাকাটাই প্রচুর পয়সা তো দু’টাকা পেলেই একদম খুশি আর কিচ্ছু করার নেই। তো সেটাও ছিল না দাদুর ভালোবাসা। ঠাকুরমা ছিল। তবে ঠাকুর মা কি বলতো, ঠাকুরমা বরাবরই না একটু উম রাগি টাইপের, একটু

জাত কি, ও কি? মানে ওরা কারা? মানে এমন এমন প্রশ্ন করতো তার কাস্ট নিয়ে। এবার যখন ছোট ছিলামতো তারাও ছোট ছিল বলে কেউ কিছু mind করত না। আমি সবাইকে বলতামও অবশ্য যে, আমার ঠাকুমা একটু এরকম। তো এইরকম করতো। মানে পছন্দ ঠিক কাউকে এতটা করত না। মানে কারো সঙ্গে মিশতে চাইতো না। আমাকেও বলতো বা বাড়ির সকলকেও বলতো মানে যাকে তাকে বাড়িতে আনা allow ছিলো না। হাঁ তো মানে কাস্ট problem টা আমার ঠাকুমায়ের আর আমার জেঠুর একটা ছিলো। ঠিকাছে তো আমার জেঠুর মেয়ে আরকি আমার দিদি। তো উম ও আরকি মাধ্যমিক দেওয়ার আগেই অন্য caste এর ছেলেকে বিয়ে করে। তো যা হয় আরকি, যেহেতু অন্য কাস্ট তো ও আমাদের caste থেকে ছেলেটার caste টা একটু উঁচু ছিল। তো তাহলেও প্রেম করে বিয়ে করেছে। তো যখন আমি খুবই ছোট, তখন ক্লাস one এ পড়ি। তখন আমার দিদি ক্লাস nine এ পড়ে। আমার জেঠুর মেয়ে। তখন বিয়ে করে। তো তখন আমার মনে আছে, ওকে ওকে এতো বকাবকি করতো আমার জেঠু, মানে শুধু বকাবকি করতো তা না। মানে এক দু’সময় আমি দেখেছি কোনো কোনো সময় আমার জেঠু প্রচন্ড রাগি ছিলো। মানে আমার দিদিকে বলতো তোর মুখ না এসিড দিয়ে মুখটা পুড়িয়ে দিবো। তারপর দেখেছি বটি দিয়ে দিয়ে রাগ মানে উম কি বলবো মানে আমরা যে তরকারি কাটার জন্য যে বটি use করি, সে বটি দিয়ে পর্যন্ত আমার দিদিকে মারতে গেছে। তো তখন আমার জেঠিমা গিয়ে আটকাতো। তো সেগুলো যখন নিজের চোখের সামনে দেখতাম না, আমার প্রচন্ড ভয় লাগত। মানে আমি এতটাই ভয় পেতাম, মানে ছোট থেকে আমি জেনে এসেছিলাম যে আমাদের বাড়িতে আরকি এসবগুলো allow নেই। মানে কাউকে পছন্দ হলে বা কিছু হলে, আর বাবা সবসময় বলতো তো আমার মেয়ে যদি কোনোদিন কিছু করে তো আমি divide করে দেব। তো মনের মধ্যেও আমার এই ভয়টা চিরকালই ছিলো। এইজন্য আমি মানে ছোট থেকে বড় হয়েছি সমস্ত বান্ধাবীদের সাথে, আমি ছেলেদের সঙ্গে খুব একটা মিশতাম না। এই কারণে আমি মিশতাম না হয়তো আমি রাস্তায় দাড়িয়ে কারো সঙ্গে কোনো বন্ধুর সঙ্গে কথা বললাম, তো পড়ার বিষয়ে কোনো কথা বললাম, হয়তো আমার বাবার কোনো বন্ধু বা আমার কোনো relative দেখে নিল। আমার বাড়ির জানিয়ে দিত, তা আমি জানতাম। আমার আমার উম বাড়িতে চরম অশান্তি শুরু হবে, সেই কারণে আমি ভয়ে কোনো ছেলের সঙ্গে কথাই বলতাম না। এমনটা আমি ভেবেও নিয়েছিলাম যে, বাবা মা যার সঙ্গে বিয়ে দিবে তাকেই বিয়ে করবো। আমার পছন্দ বলে কিছু ছিলো না। বাকি যখন সমন্ধ দেখে তখন প্রথম যখন সমন্ধগুলো দেখে তো উম বেশ ভালোই কিন্তু বাবা-মা এরা তো ধরো সবসময় চাইবে যে, একটা ভালো চাকরি ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে। তো উম আমার বাবা-মাও সেরকম চাইতো আরকি।

ষোল বছর থেকে বিয়ে দেখার মানে বিয়ের জন্য সমন্ধ দেখা শুরু হয়। তো যে ছেলেটা first আমাকে দেখতে আসে, সে ছেলেটা তখন আমার থেকে তেরো বছর বড় ছিলো। ঠিক আছে তো সে মানে মোচ-ফোচ নিয়ে মানে ওকে দেখতে আমি পেয়েই পেয়ে গেলাম। একে আমি বিয়ে করবো কি করে? তো যাইহোক আমি আমার বাবাকে বললাম, তো আমার বাবা এদিকে যা হবে হোক হয়তো মানে আমি হম কাস্টের ছেলেকেই বিয়ে করবো, বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করবো। কিন্তু তার মানে এই নয় যে, মানে যাকে পছন্দ করে দিয়েছে তাকে আমার পছন্দ হলো না উপরন্তু জোড় করে বাবা বিয়ে দিলো, সেটাও নয়। ওজন্য বাবাকে যখন আমি বললাম যে, বাবা আমার এই ছেলেটা পছন্দ হচ্ছে না। যেহেতু আমার থেকে বয়সে অনেকটা বড় plus আমার ভালো লাগছে না, আমি একে বিয়ে করতে পারবো না। আমার বাবা কিন্তু সেদিক থেকে আমার কথাটা শুনতো। যে ঠিক আছে আমার মেয়ের যখন একে পছন্দ নয় বা অন্যান্য সমন্ধের দিকে যেত তো সেজন্য আমার arrange marriage ই হয়েছে তবে আমার বাবার পছন্দের ছেলের সঙ্গেই হয়েছে। হয়তোবা একটা ছেলে ইনফেক্ট চার=পাঁচটা ছেলে করেছে কারণ কিছু কিছু ছেলে মানে আমার সাথে গ্রামের side এ বাড়ি সেটা আমার পছন্দ হয়নি। মানে কোনো কোনোদিক থেকে আর হয়নি। তো যাইহোক তো আমি বাড়ির পছন্দের ছেলেকেই বিয়ে করেছি। কারণ আমি জানতাম যে, আমার হম জানি কি বলবো? মানে উম আমি যদি বাড়ির অমতে গিয়ে বিয়ে করি, তা আমাকে কেউ কোনোদিন মেনেও নিবে না। হয়তো বাবা এমন একটা কথা বলে ফেলবে, আমি~ আমি নিজেকেই শেষ করে ফেলবো। তো সেই একটা ভয় ছিল, আসলে এমনিই তো বাবাকে প্রচন্ড ভালোবাসি প্রচন্ড এখনো ভালোবাসি আমার বাবাকে। তবে দুঃখের বিষয় যে, আমার বাবা এখন আর নেই। আহ বলতেও খুব খারাপ লাগছে যে, কি করবো? আমার জীবনে আমার প্রিয় মানুষ হচ্ছে, আমার বাবা আমার বাবা আসলেই সুখী তবে বাবা খুব ভালোবাসত, বাবার ভালোবাসাটা না মানে মা বকতো সবকিছু হইলে মা না এখনো কিছু হলে আমাকে তোরই দোষ, তুই করেছিস। তো বাবা কখনো এ কথাটা বলতো না। বাবা সবসময় বলতো মা যদি আমাকে বকতো না, আমি যদি কাঁদতাম বাবার আমার কান্নাটাও সহ্য করতে পারতো না। তখন আমাকে নিয়ে আমি একটু বেড়িয়ে আসি। একটু ঘুরে আসি। তো আমার একটা ছোট ভাই আছে। তো আমার ভাই যখন হয় তো তখন আমার জেঠিমারা সবাই আমাকে বলে~ বলে উম দেক তোর একটা ভাই হলো, আমরা এবার যা রান্না করবো, আরতো তোকে দেবো না, এবারতো তোর সব ভাইকেই দেবো। তো তখন বাবা উম শুনতে পেয়ে বলতো যে, দেখো ওকে এসব কথা বলো না, ও ছোট। ওকে তুমি যদি এসব কথা বলো ওর মনটা ভেঙে যাবে। ওর মনটা ভাঙছো কেন? তুমি দেবে না, না দেবে সেগুলো পরের কথা। কিন্তু বাচ্চা ছেলেটাকে এরকম বলো না। বিয়ের পরে তখন থেকে বলতো না। কেউ যদি আমাকে কিছু বলতো, আমি সবসময় দেখতাম বাবা এগিয়ে আসত, বাবা আমার হয়ে কথা বলতো। বাবা মানুষটা আমার জীবনের সব থেকে প্রিয় ছিল, প্রিয় আছে। হয়তো যতদিন বেঁচে থাকবো, বাবার প্রিয় থাকবেও। উম আর ভালোবাসাটা তার থেকে বেশি ছিল। হয়তো বাবা হয়তো আজও মনে হয় যে, কখনো কোনো খারাপ পথে যায়নি, কোনো খারাপ কাজ করিনি। যে, মানে যেটার জন্য আমার মনে পড়ে যদি আমার অনেক বান্ধবী আছে মানে কি বলবো মানে অনেক সময় হয় না, মানে ভালো লাগছে কাউকে কিন্তু জোর-জবরদস্তি বাবা অন্য কারো সঙ্গে বিয়ে দিয়েছে। আমার এক close friend আছে। কিংবা তার family ও~ ও একটা অন্য ছেলেকে ভালোবাসতো but ওর বাবা উহ উম মানে ওর সঙ্গে relation টা মেনে নেয়নি। ওজন্য অন্য একটা হম ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে।

মানে আমার জন্য যে বাবা মাথা উঁচু করতো, এটাও মানে আমার কাছে একটা পাওনা যে, বাবা সবসময় আমার আমা~ আমার মৃত্যু বাবা খুব গর্বিত ছিলো। অথচ আমার মেয়ে

কখনো বাবা আমাকেও মায়ের কাছে প্রচুর মার খেয়েছি। কিন্তু বাবা কোনদিন কিন্তু গায়ে হাত দেয়নি। বাবা~ বাবা হয়তো আমায় চোখটা দেখিয়ে দিলেই ব্যাস থেমে যেতাম। বাবার আর মারার প্রয়োজন হতো না। বাবার কথা বলতে বলতে না বাবাকে খুব মনে পড়ছে। জানো? যাইহোক এখন আমার ভাই হয়েছে, ভাই বড় হয়েছে তবে ভাই যদি আরেকটু যেদিন ভাই বিদেশ যাওয়ার পরে আমার বাবা চলে যায়। যদি ভাই আরেকটু বড় হতো। তারপর যদি বাবা যেত, তাও ভাইটার ভবিষ্যৎটা একটু ভালো হতো, আমার বাবার দোকান আছে। মানে আমার বাবা কখনো চাইনি যে, আমার ভাই যে দোকানটা করুক, বাবা সবসময় চাইতো যে, ও নিজস্ব কিছু একটা job কিছু আরকি নিজস্ব করুক। তো বাবার সেটা হয়নি, তো এখন ও বাবার দোকানটাই করছে। বাবার দোকানটাই চালাচ্ছে। তো কি আর বলবো, আমার মাও আছে। আমার মা এখন উহ প্রচন্ড একা হয়ে পড়েছে। কারণ, আমার মাওতো কখনো expect করেননি যে, বাবা এভাবে চলে যাবে। একটা দুর্ঘটনায় আমার বাবা চলে যায়, আমার একটা সুস্থ্য-সবল মানুষ ছিলো। তাই বাবাও ভাবতে পারেনি যে, বাবাও কখনো এভাবে চলে যাবে। একটা দূর্ঘটনা আমাদের সবার জীবন থেকে আমার বাবা চলে গেলেন। বলতেও খুব খারাপ লাগছে, জানো বলতে খুব কষ্ট হচ্ছে কথাগুলো। তাই এটাই বললাম, এখন আমার বিয়ে হয়েছে, আমার একটা ছেলে আছে। ছেলে সবসময় আমার সাথে দুষ্টুমি করে। তাই হয়তো বাবাকে একটু হলেও ভুলে থাকতে পারি, একটু হলেও বাবার কথাটা কম মনে পড়ে। আর যখন রাত্রেবেলায় ঘুমাই, ঘুম আসে না। তখন খালি বাবার মুখটা ভেসে উঠে। কি করবো বলো? যার বাবা আছে সে জানে বাবা কি জিনিস, আর যার বাবা হারিয়েছে। সেই জানে সে যে কি জিনিস হারিয়েছে। বাবার কখনো এ জগতের কোনো তুলনা হয় না। বাবা আছে মানে তুমি savely শ্বশুরবাড়িতেও save তোমার সঙ্গে যদি মানে বরের সাথে বা কারো সাথে যদি বুক ফুলিয়ে বলতে পারো, আমার বাবাকে ফোন করবো, আমার বাবা আসবে আমার বাবা আমায় নিয়ে চলে যাবে। আর যদি বাবা না থাকে, তাহলে কি করবে বলো? কিছু করার আছে? কিচ্ছু করার নেই, তোমার মায়ই বা কি করবে? তোমার মাতো জোর গলায় বলতে পারবে না যে, ঠিক আছে, তো রঝগড়া হয়েছে, তুই চলে আয়। কিন্তু আমার বাবা যখন বেঁচে ছিল, আমার বাবা বলতো ঠিক আছে তুই চলে আয়। নইলে আমি গাড়ি নিয়ে যাচ্ছি তোকে নিয়ে আসবো। এখন আর এ কথাগুলো কেউ বলে না, কষ্ট হয় খুবই কষ্ট হয়। Hello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 তোমার খবর বলো, তোমার তো কোনো পাত্তাই নেই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 এই কাজের চাপে এরকম অবস্থা একদম time হয় না call করার সেটাও তো বোঝা যায় না

হ্যাঁ এটাও ঠিক আর কী করা যায় আর যা news গুলো যা চলছে আর কীও পাওয়া যায় news এর মধ্যে মানে news এর এখন তো শেষ নেই কোনটা ছেড়ে

হম হম তমাদের ওদিকে ঠান্ডার খবর কী? news এ কী বলছে? news এ তো যা শুনেছি আহ আজকেই news দেখলাম নাকি last দুদিন ভেতরে নাকি বৃষ্টির বৃষ্টি আহ মানে বৃষ্টি থেকে অতিভারী বৃষ্টি আবার নাকি temperature টা আবার নাকি দু থেকে তিন degree নামবে আর তোমার ওদিকে ওই দার্জিলিং এর ওদিকে নাকি আরোচার থেকে পাঁচ degree নামবে তাপমাত্রাটা তার সঙ্গে নাকি আরও ঠান্ডা ওখানে বেড়ে যাবে মানে এসময়ে যা news এ দেখাচ্ছে যে এই january মা~ হ্যাঁ

হ্যাঁ ওটাই news এ দেখলাম যে ধরো ওই side এ তো যে side এ তোমরা থাকো সে side এ ধরো অনাক ঠান্ডা মানে নাকি ওখানে news এ দেখাচ্ছে মানে তোমার যা ফসল টসল যা মানে সবজি টবজি হয় ওয়িটাও নাকি নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ আর হ্যাঁ news এ এটাও তো দেখাচ্ছিল জিনিসপত্রের দামটাও বাড়ছে আর তোমাদের ওখানে নাকি কী শুনলাম তো বাস থেকে যাচ্ছিল যেয়ে কুয়াশার জন্য নাকি বাস driver দেখতে পেল না

covid এর news হ্যাঁ covid এর news টাতে দেখাচ্ছিল কী আরও নাকি case বাড়ছে হ্যাঁ সেটা তো এদিকে বাড়ছে but এর অবস্থা তো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

positive হয় ওরা বলবে না দশহাজার এটাই তো

হ্যাঁ সেইটাই তো অবস্থা সেই news এ আবার সেই news এর মাধ্যমে দেখাচ্ছে যদি ধরো আন্দাজ ধরো এক লাখ যদি দেখাচ্ছে একদিনে মানে ওই ওরা ওর থেকে double হয়ে যেতে পারে ধরো দু লাখ বা তিনলাখ এরকম ছড়িয়ে যেতে পারে

না এদিক হ্যাঁ news এ তাও দেখাচ্ছিল ধরো এরকম আহ এই যে বর্তমান এই weather এ তো সবাই বেরোয় picnic বা বাইরে বেরোয় যদি বেরোবার সময় ধরো যদি mask বা sanitizer যেরকম আগে ছিল সেরকম যদি একটু নিজের মতো যদি ঠিকঠাক করে থাকলে এরকম অসুবিধা হয় না কিন্তু আরে এখানে সবাই casual নিয়ে নিচ্ছে সে বাজারে যা ভিড়ভাড় area য় সেরকম অবস্থা আহ এরকম অবস্থায় আবার সেই mask নেই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

তারউপর এটা যেটা আহ কেরালা তে তো already mask system চালু করে দিয়েছে হ্যাঁ আমাদের এখানে এটা mandatory করা দরকার যেন mask না পরলে ধরো ওত টাকা fine বা ওত টাকা জরিমানা হবে এরকম করে দিলে একটু ভালো কিন্তু এরা তো মানছে না কী করা যাবে আর হ্যাঁ তো ওয়িটাও তো হবে কেননা ওদের যে news এও দেখলাম নাকি কোন channel এ মনে নেই ওরা বলছিল কী যে পাহাড়ের উপরে যে জসী মঠটা যে মানে বাড়িঘর গুলো মানে নিজের স্বার্থের জন্য ধরো hotel টা খুলে দিলাম একতলা দুতলা তিনতলা চারতলা এরকম তো পাহাড়ের ওপরে তো ওত ভারী ভারী বানানো যায় না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 যে নাকি ওখানে বেশি ভারী বা ঘরবাড়ি এরকম বানানো যাবে না কিন্তু টাকা পয়সার লোভে সবাই বাড়ি hotel hotel তো আর জায়গা নেই তার মধ্যে আবার ওখানে নাকি জল বেরোবার জায়গা নেই জলটা বেরোবে সেই পাহাড়ের উপরে এটা এরকম অবস্থা ফাটল ধরেছে, সেরকম তো ধরবেই আরও অনেক জায়গাতে এরকম চিহ্নিত হয়েছে আর ওর মধ্যে ISRO আবার ISRO ওখান থেকে news পাঠিয়েছে ধরো কী জসীম মঠের যে জমিগুলো সেটা ধরো minimum আহ চার থেকে পাঁচ সেন্টিমিটার last

মানে তা অবস্থাটা একটাও বাড়ি থাকবে না তাও তো যে ওখানকার যে government বলে দিয়েছে যে এটা পুরো মানে ফাটল ধরে নিয়েছে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

বদ্রীনাথ যাও্যার ওটাই main রাস্তাটা যদি ওইটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে সবাই যাবে বা কী করে এতা তো কথাটা উঠে আসছে না সেটাই তো তারপরে তো আবার হচ্ছে সেদিনকে একটা news দেখছিলে হরিয়ানা হিমাচলের

না ওইটা তো দেখতে পাইনি, কী কী ছিল?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

এক লাখ মানুষের বড় বড় building আ~ আচ্ছা নয় রেল বলছে পুরো জায়গাটাই আমাদের আচ্ছা হ্যাঁ হ্যাঁ অল্প অল্প শুনেছিলাম টা ওদের ওরা একশো বছরের উপরে ওখানে আছে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 ধরো ওদের তো আর কোনো কী করা যায় কীরকম কীভাবে দেখো লোকদের তো ভুল নেই কেননা ওরা তো যেখান সেখানে গিয়ে ধরো জমি জায়গাটা

court এর কাছে ওদের যে ধরো railway এর যে জমি জায়গা গুলো যা মাপ দেওয়া আছে সেই অনুযায়ী ওরা decision নিয়েছে সেটা তো অবশ্যই কিন্তু আবার পরে আবার দেখবে হম হে অনেক জায়গাতে রয়েছে একজায়গাতে না অনেক জায়গাতে এ~ সব জায়গায়

প্রত্যেকটা রেললাইনের ধারেই তো এরকম অবস্থা হ্যাঁ তোমার দিল্লী side এ কী আচ্ছে দিল্লী side এ আহ ওখানে দেখাচ্ছিল যদি এরকম অবস্থা না দিল্লী side এ যে passenger train গুলো চলে ছোটো ছোটো stoppage ওখানে দেখাচ্ছিল নাকি station এর উপরে আবার বাড়িয়েছে মানে platform পুরো platform গায়ে পুরো সেঁটে বাড়িয়েছে মানে ওখানে যে train এ driver এর থেকে জিজ্ঞেস করা হলো যে news reporter টি গেছিলো পুরো মানে driver cabin এ ওদেরকে জিজ্ঞেস করা হলো আপনাদের অসুবিধা হয় না ওরা তারপরে driver রা বলছে অসুবিধা তো অনেক হয় কেননা পুরো মানে রেললাইন ধারেই পুরো মানে ইয়ে তারপরে অনেকবার জানানো হয়েছে ধরো train টা চালাচ্ছে বা ধরো রাস~ মানে line টা পারাপার-ই বা এরকম অবস্থা মানে speed যেরকম ওদের target দেওয়া আছে সেই speed এ ওরা চালাতে পারে না কেননা পুরো মানে পুরো এর platform এর পুরো গা দিয়ে ঘেঁষে পুরো ইয়ে আছে জায়গা গুলো আবার দুতলা তিনতলা বাড়ি

ওটা তো হবেই ধরো যেরকম যেরকম সরকার যেরকম আসে কেননা মানে একটা government তো পুরো কুড়ি বছর তিরিশ বছর হয় না ধরো পাঁচ বছর যে ছিল ওদেরকে ধরে টরে বা এ মানে আমাদের voter আছে এর কাজটা করে দিলে ভালো ওইসময়ে হয়ে যেতে পারে ধরো ওদের কগজ টাগজ বানিয়ে দিয়েছে বা tax কাটছে এরকম তো অনেক জায়গাতে রয়েছে কিন্তু last ultimately দেখা গেল কি না ওইটা মানে railway এর জায়গা ছিল বা অন্য কারো government property ছিল ওর মধ্যে অনেক বছর ধরে আছে কাগজ টাগজ তৈরি করে নিয়েছে এরকম চালিয়ে যাচ্ছে কিন্তু last যে main যে নকশাটা যে map টা থাকে ওর মধ্যে তো জমি তো পুরো mention করা থাকে এই পুরো অত বড় area টা এই government under এ বা এটা railway জায়গা বা এটা ধরো যেকোনো project এর জায়গা এরকম তো news এ তো বেরিয়ে আসে খুঁজে পাইনা central government কেনো বাংলাদেশের border টা কে tight বেশিরভাগই তো ওই বাংলাদেশ এটা news এ তো অনেকবার এসেছে হম হ্যাঁ ওইটা তো news এ তো এসেছিল যদি এরকম আহ এইটা কি করা যাবে ধরো যে state এ আছে সেই state এর government কেও তো মানে সাথে করে নিয়ে যেতে হবে না, একা একা তো হয় না ধরো একা central যেকোনো state level এ যদি ওর যদি government এর যদি ধরো help না পায়, তাহলে তো এটা সম্ভব না central government পুরোপুরি দিয়ে দিতে পারে না আর BSF কেও permission

আর এরকম করলে তো আরো ঝামেলা পাকিয়ে যায়

সব আসছে এসে ঢুকছে ঢোকার পরেই তো তার আধার card voter card সবই তো হয়ে যাচ্ছে হ্যাঁ এখানে easily হয়ে যাচ্ছে আর কিছু বলে নাই আমাদের এ~ এখানেই সবকটা যার যার ছিলনা মানে ধরো আহ পঞ্চাশ বছর ষাট বছর ধরে আছে এই তো কোন bengali news channel এ দেখাচ্ছিল এ অনেক পঞ্চাশ ষাট বছর ধরে আছে এখন ওদের voter ID card নাকি হচ্ছে এখন করতে দেওয়া উচিৎ হারাম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 হম হম But ওখানে যারা majority তারাই এসে ঢুকে পড়ছে হ্যাঁ ওরা তো আ~ আর কি

তোমাদের ওখানে particular সেই গ্রামের দিকে না আমাদের ওই জেলাতেই দেখাচ্ছিল না কতগুলো বাড়িগুলো টাকা দেওয়া হয়নি ওই কী বাড়ি বানাবার জন্য যে central টাকা দেয় না ওদের নাকি ইয়ে গ্রামবাসীরা অভিযোগ যে BDO office এ এসে বলছিল যে আমাদের নাম তো নেই কিন্তু যার যার মানে ধরো দুতলা বাড়ি তাদের তো হয়ে যাচ্ছে double double আর আমাদের এই নিটের বাড়ি বা ঘাসপুসের বাড়ি আর আমাদের হচ্ছে না নাকি ওরা যাচ্ছে মানে ওই কোন news channel টা নাম টা মনে আসছে না

অবশ্য আমার apply করা নেই না না দরকার হ্যাঁ হ্যাঁ অবশ্যই অ~ এটা তো ঠিকই বললে যার নেই তাও তো যার নেই তারাও নাকি দেখাচ্ছিল news channel এ ধরো ওদের কাছে গেলে ধরো BDO office এ বা যে কোনো জায়গাতে গেলে নাকি ওরা আগে বলছে তোমার অত টাকা লাগবে তারপরে তোমার issue হবে তোমার নামে হে news channel এ কী কী দেখায় আর কী বলব? হম না ম~ ম~ তোমার পঞ্চায়েতে তো কম municipality তে মনে হচ্ছে double আছে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 হম না municipal area তে দেখাবে না কেন এখন তো ওই গ্রামের দিকে ও~ ওখানেই দেখাচ্ছে গ্রামের দিকে নাকি পঞ্চাশ পঞ্চাশ যা দেখাচ্ছিল সেইটা দেখলাম যে পঞ্চাশ করে তিনবার টাকা ঢুকছে পঞ্চাশ হাজার করে আর তোমার এদিকে হ্যাঁ, না ওটা বলছিল পঞ্চাশ হাজার করে ধরো একবার পঞ্চাশ হাজার দিলে একটু বানিয়ে নিলে তারপরে আবার কত মাস পর হম

ঘাসপুসের বাড়ি থেকে একটু বাঁচা যায়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 কেন municipal area তে যাই যে কোনো apply করে ভালো মানে মানে পুরো ঢুকে পড়ে পুরো SDO office এ মানে ওখানে কোনো মানে ঝুট ঝামেলা নেই বা ধরো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 তাদের এ~ এখন পর্যন্ত তো municipal area তে অতগুলো বাড়ি আছে ধরো নিটের বা তোমার এই মরদা বাড়ি এখনও পর্যন্ত আছে কেননা ওদের অত ভালো কাজ পায়নি ধরো যে মিস্ত্রী ধরো যে টুকটাক ভ্যান ট্যান চালায় ওদের ধরো দাদু বা ওদের দাদুর নামে ছিল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

আজকে সকালে এই মন্দিরে গেল কালকে সেই মন্দিরে এরকম মানে ধরো দুবেলা তো মন্দিরের gate টা খোলে এবার সকাল্বেলা না হলে বিকেল সন্ধ্যের time এ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 দেওয়াল ছাদ অনেক বড়ো জায়গা ছিল না ওই ধরো আহ মানে ভাগ টাগ হয়ে ওদের চারভাই ছিল চারভাগের মধ্যে ভাগ টাগ হয়ে ওই minimum আহ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

হম